দেখতে পাচ্ছি এখানে দুটি ছেলে কাঁধে ব্যাগ নিয়ে হেটে হেটে যাচ্ছে রাস্তায় ছেলেটির কাঁধে ব্যাগ আছে ছেলেটির হাতে ফোনও -ও আছে।